syllabus অনেক আছে তাই জন্য

অনেক দিয়েছে আমাদের এতগুলো যতটা

school গেছিলি আজকে exam দিতে ও

হ্যাঁ গেলাম তো পরীক্ষা

ও কখন

এই তো সবে বাড়ি ঢুকলাম

তোদের একটা কি competition ছিলনা drawing competition

অ কো এইতো উম

এই সবকিছু পড়াশুনা কিছু হয়নি

হ্যাঁ আমাদেরও আজকে Syllabus দিয়ে দিয়েছে

কিছু হচ্ছে না এতো huge syllabus complete -ই করতে পারছিনা

সকালে পড়তে হচ্ছে বিকেলে পড়তে হচ্ছে

বললো তো blood test করতে

চল কোথায় যাবি বল এ নিকো park চল একদিন সবাই মিলে যাই

সবায় মিলে এক সঙ্গে যাবো exam টা হয়ে যাক

ভালোই হবে টাকা

সরস্বতী পুজোও তো এই আসছে

হ্যাঁ সরস্বতী পুজোই তো ভাবলাম ওখানে সামনে

ওয়ালাইকুম আসসালাম রিয়া, কেমন আছেন?

জি, আলহামদুলিল্লাহ ভালো আশিক ভাই আজকে আমরা কথা বলবো আহ sports নিয়ে আর কি খেলাধুলার বিষয়ে আর কি কথা বলবো জি ভাইয়া বলেন, হচ্ছে আহ আসলে আপনার আহ কোন খেলার সবচেয়ে বেশি প্রিয় আর কি? আমার চেয়ে এখন বর্তমানে এখন আমি ফুটবল খেলা বেশি পছন্দ করি, ফুটবল খেলা জনপ্রিয়। জি জি বুঝছি, আচ্ছা সামনে যে আহ যেটা গেল আর কি আমাদের বিশ্বকাপ এই ব্যাপারে হচ্ছে আহ আসলে আপনি কোন দল support করেন আর কি? আমি হচ্ছি সব সময় আর্জেন্টিনা support করি আর্জেন্টিনা দলটা আমার অনেক favorite so সেক্ষেত্রে আমি সব সময় আর্জেন্টিনা কেই support করি, আপনি কোন দল support করেন? এই যে আহ আমি আসলে ব্রাজিল দল support করি জি।

তো হচ্ছে আসলে আহ আর্জেন্টিনার support আপনি কেন করেন? বা অন্যান্য country গুলো তো আছে. আপনি ওনাদের support করেন না কেন আর কি? আর্জেন্টিনার খেলা আমার কাছে অনেক ভালো লাগে plus হচ্ছে মেসি অনেক বড় একটা ভক্ত তো তার খেতার খেলা আমার কাছে অনেক লাগে যার কারণে আমি এই দলটাকে support করি জি জি বুঝছে তো হচ্ছে আহ আসলে হচ্ছে যে আহ উম যাক ভালো যে হচ্ছে আহ আপনি আর্জেন্টিনা support করেন। তারপর হচ্ছে এই যেটা খেলা যে জ্ঞান হচ্ছে আপনি কেমন উপভোগ করছেন? এই খেলা ব্যাপারে খেলাটা এবার অনেকই উপভোগ করসে অনেক ভালো লাগছে, যে তোমার একটা দল বিজয়ী হইছে সেক্ষেত্রে আমি এবার আনন্দ উপাসনা বেশি করছি. Plus হচ্ছে আহ বর্তমানে এইবার আমাদের খেলা হলো। আহ সবাই একসাথে খেলা দেখছি বসে আছি সেক্ষেত্রে অনেক enjoy করছি আমরা। হম সেটাই আহ হ~ হচ্ছে যে আহ আপনি যখন আহ খেলা দেখছিলেন তখন হচ্ছেআহ আর্জেন্টিনা হচ্ছে হেরে গিয়েছে প্রথম round এ আনা হয় তো হচ্ছে প্রথম তারপরে আপনি কেমন অনুভূতি বা কেমন অনুভব করছিলেন আপনি? প্রথম round এ যখন হেরে গেছিল তখন আমাদের অনেক খারাপ লাগছিল অবশ্য কারণ একটা আহ এত কষ্ট করেও এত করে আসলো, আসার পর একটা হেরে গেল একটা match সেক্ষেত্রে, খারাপ লাগাটাই স্বাভাবিক, আসলে আমরা আসলে অনেক দুঃখ প্রকাশ করছি তার জন্য. জি জি জি বুঝছি বুঝছি আচ্ছা যেদিন হচ্ছে আপনাদের final round এদিন খেলা ছিল হচ্ছে যখন আহ উম আপনাদের উম খেলা যখন চলছিল running তো দেখা যাচ্ছে ভুল হচ্ছিল না তারপর হচ্ছে আহ আবার সময় মোট আড়াই দেওয়ার পরে হচ্ছে আপনার আহ ভুল হয়েছিল বা বিষয়টা তো হচ্ছে কেমন অনুভূতি তখন আপনার ছিল যে আসলে; তখন আমরা হচ্ছি অনেক tension এর উপর ছিলাম যে কি হয় মানে কি বলে ওটাকে আহ nervous fill হচ্ছিল আমাদের, উম আচ্ছা আচ্ছা বুজছি,

সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের প্রথম round এ যখন আমরা খেলা পিছায়ে গেছে প্রথম round এ হচ্ছে আগায় গেছিলো তারপর হচ্ছে আবার পিছায় গেছে সেক্ষেত্রে সবাই অনেক tension এ পড়ে গেছিলো; যে কি হয় না কি হয় বা না হয় সবাই তা মানে মনে ধৈর্য ধরা হয়ে গেছিল আর কি সেই ক্ষেত্রে একটু কষ্ট হয়েছিল অবশ্য জি জি বুঝতে পারছি, তো হচ্ছে আপনি খেলা আহ কিসের মাধ্যমে উপভোগ করছিলেন? phone থেকে না TVতে television থেকে মানে আসলে কি থেকে আর কি TVদেখছিলেন? বা খেলাটা দেখছিলেন? আমি প্রথমে television এ খেলা দেখেছিলাম, তারপরে বড় screen এ দেখেছি কারণ television এ ভালো লাগতেছিল না আর বড় screen এ দেখলে অনেকেই একসাথে অনেক আনন্দ উল্লাস করে দেখা যায়. সেক্ষেত্রে হচ্ছে, আমরা television এ দেখছি plus হচ্ছে দুইটাতেই দেখছি mixer আর কি. জি জি বুঝছি, আসলে আহ আমাকেও অনেকেই এই খেলায় অনেক ভালো লাগছে আসলে এর, কি আর বলবো যে এত আমি আর কি আহ life এর first যে আসলে আহ খেলা দেখাও এর আগে যদিও আমি খেলা দেখছি কিন্তু ততটা আমার এতটা মানে ইয়ে হয়নি যে আহ এখন আমি এই যেই খেলাটা গেলো এই খেলায় আর কি মানে বুঝতে পারছি বা অনেক কিছু জানা বোঝার আহ এখন যথেষ্ট জ্ঞান বা ইয়ে হইছে যে আহ আমি খেলাম অনেক ভালো করে উপভোগ করসি বুঝছেন?